এই ম এ.টি.এম. এর মধ্যে সেরকম কোনো ঝামেলা থাকে না ।

মধ্যে দেখা যাচ্ছে যে এখানে এ এই বিল্ডিং -টির মধ্যে দোতলার উপরে লিগে --

''ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি শোরুমের ছবি এবং এটি হচ্ছে শ্রেয়াস টি.ভি.এস -এর শোরুম এবং এখানে দেখা যাচ্ছে যে--''